একটা বোন অনেক গরিব বোন থাকে ওর দাদা টা অনেক ভালো পয়সা ওয়ালা থাকে তারপর এটা দুই ভাই ওই আছে একটা সব গুনের অনেক গরিব থাকে ওর ভাবী ওকে একটুও ভালোবাসে না ওকে দেখতে ই পারে না তবে অনেকদিন পর এখানে ওর ভাই নিজের সঙ্গে কথা বলা হয় না অনেকদিন পর ওর বোনের শরীর খারাপ হয়ে যায়, ওর বোন টা নিজের ভাই ঘরে এসে থাকার জন্য আসে বলে আমার শরীর খারাপ এসেছে করেছে ওর স্বামী থাকে না আর দুটো বাচ্চা নিয়েই ও নিজের দাদা বাড়ি এসে যায় ইহা থাকার জন্য কিছুদিন পরে আমি চলে যাবো তাই জন্য এসেছিলো ওর বৌদিও একটু ও ওকে ভালবাসেনি বলছে তুমি এখানে থাকার জন্য কেন এসেছো তোমার দাদা কি free পয়সা আছে যে তোমাদের উপরে নষ্ট করবো? ওর বোন অনেক গরিব মানুষ ছিল তাই জন্য আজ থেকে যায়, ও সবসময় ওর ননদের কষ্ট দিতে চায়, ওর ননদ চুপখানে বসে থাকে, ও নিজের জন্য যা ভালো ভালো রান্না করে, ওর স্বামী আসার পয়লাই ননদের বাসিটুসি তরকারি বাচা তরকারি টা ওর বাচ্ছা কে ওর ওর ননদের বলে তুই এটাই খেয়ে নাও

এবার ওই বোন টা যা বাসিকুশি দেয়, ওটাই খেয়ে নেয় ও বুঝেনি আমার বৌদি আমাকে ভালোবাসেনি ও চায় আমি এখানে বাইর হয়ে যায়, ওর ছেলে মেয়ে বলছে আহ মা আমার মামী তো একটু ভালোবাসেনি, সব সময় আমরা লোগোকে তাড়িয়ে দে এখানে দে ওখানে দিয়ে বলে তুই এখানে কেন বসেছিস, তুই এখানে কেন ঘুমাচ্ছিস, তুই এখানে কোনো দাঁড়িয়ে আছিস, সব সময় আমাদের কে বলে হম তো একটু পর ও আমরালগ নিয়ে বাড়িতে চলে যায় এখানে থাকা কিসের জন্য হ্যা যা আমারলোগোকে পছন্দ করে না, ওর মার তো অনেক খারাপ লাগে ওর যদি মামা আসে, ওর মামা বলছে কি ব্যাপার, তুই অনেক চুপ চাপ আছিস? হা আমি না ভাবছি যা আমি নিজের বাড়ি চলে যায়। বলে কেন কেন যাবি? এখানে কেন কিসের অবস্থা কিছু খারাপ আছে এখানে তো ভালোই আছিস খাবার দাবার তো ভালো করে পাচ্ছিস হ্যা কেন যাবি বলে না আমি চলে যাই এখানে সবাই কে আমার জন্য কষ্ট হচ্ছে আমি এখানে থাকবো না, আমার আমাকে আমার বাড়ির তে ছেড়ে দাও আমি এখানে থাকবো না আমার ছেলে মেয়ে ভি ও এখানে থাকতে চায় না ও দাদা টা বুঝে নি যে আমার বৌ জন্যই সবাই এখানে থাকতে চায় না, এ এখানে থাকতে চায় না যেতে চাইছে, ঠিকাছে ওর দাদা বুঝে নেয়, দাদা ওর নিজের বৌ দিয়ে জিজ্ঞেস করছে তুই কিছু বলেছি নাকি, বলে কেন আমি কী কেন কিছু বলবো, তাই জন্যই তো আমার বোন টা নিজের বাড়ি যেতে চাচ্ছে নানা আমি কিছু বলেছি না, নিশ্চই তুই কিছু বলেছিস, তাই জন্যই তো ওই মে ইয়ে আছে, আমাকে দেখতে চায় আমি দেখতেছি ওকে অনেক পেরেশান আছে অনেক চিন্তায় পড়েছি, আমি ওকে ওর বাড়ি ছাড়তে জন্যে কালকে চলে যাবো, বলে ঠিকাছে ওকে ওর নিজের বাড়িতে বলে যে ওর ভাই টা ছেড়ে দে ওর দাদা টা বাড়িতে ছেড়ে ওকে বলে তুই এখানে বাড়িতে থাক আমি কিছু টাকাপয়সা দিয়ে দিচ্ছি তুই নিজের এখানে থাকার যদি তোকে কিছু জিনিস এর হবে তুই এসে আমরা ঘুরে এসে থেকে যাবি যাবি আমাকে নয়তো আমাকে ডেকে নিবি বলে ঠিকাছে, ওর ভাই অনেক ভালো থাকে ওকে সব সময় তাই ওর help করে দেন এবার এর কিছু দিন পর ওর বৌ এর বলছে আমার মা আজকে আসবে অনেক দিন পর আমার মা আসছে তাই জন্যই আমি ওকে ওর জন্যই অনেক রান্নাবান্না করছি, ওর জন্য এত কিছু রান্না করেছো আমার বোন এসেছিলো তো ওকে তুমি ওকে কিছু ভালো করে সেবা করেছ না, বলে কেন বলছো আমি অনেক কিছু করেছি তোমার মেয়ে তোমার বোন তো সবে সবে আমায় তোমার কাছে কিছু না কিছু বলে দেয়, আমি জানি না, তোমার বোন টা মিথ্যে কথা বলে, আমি সবার সঙ্গে ভালোই করি ওরা চুপ করে দেখছে দেখে ওর

ওর শাশুড়ি এসে সব সময় শাশুড়ি এসে সব সময় ওকে দেখে কত কত ভালো ভালো জিনিস রান্না আহ শাশুড়ি কে খাওয়াচ্ছে কত সেবা করছে, ও বুঝে নেয় আমার বৌ টা অধিক চালাক আমার বোন এসেছে ওর সঙ্গে কেত খারাপ ব্যবহার করেছে আর নিজের মা এসেছে কত ভালো ব্যাবহার করছে এবার আমরা আমি দি ওকে

ওর স্বামী টা নিজের wife কে বৌ কে অনেক ভালোবাসায়, ও জানে আমার বৌ টা অনেক আছে এখুনি কিছু জিনিস যেতে দেবে না কারণ নিজের মার জন্যে কেত কেত জিনিস রান্না করছে, কেত কেত জিনিস ওকে দিচ্ছে তাই জন্যে একুশ দিনপর একটা লোক আসে ওর দোকানে ওর ভাই এই দোকান আছে, বলছে কে তোমার বোন যেকানে থাকে ওখানে বানঃ এসেছে অনেক পানি পানি হয়েছে, ওখানে ঘরে সবাই ঘরে পানি টা ঢুকে গেছে সবাই অনেক আছে সবাই অনেক ইয়ে আছে ব্যাবস্তা খারপ আছে ওখানে বলে হ্যা কি এরকম কথা, বলে হ্যা তুমি তারতারি যাও তুমি নিজের বোন কে দেখো, এটা খবর দিয়েছে ও বলছে যদি আমি বৌ কে বলবো আমি বোন এর কাছে যাচ্ছি তবে ও আমাকে যেতে দেবে না কিছু দিতে দেবে না একটা কাজ করব আজকে ওকে ওর সঙ্গে একটু বলবো কিছু উল্টো বলব তারপর ও নিজের বৌ কাছে গিয়ে বলছে অনেক ঘটনা ঘটে গেছে, বলে কি ঘটনা ঘটেছে বলে হ্যা তোমার মায়ের এই তে পানি ঢুকে গেছে ওখানে সবাই লোক চিন্তায় আছে ও অনেক আছে, তুমি এক কাজ করো কিছু ভালো ভালো রান্না করে আমাকে দিয়ে দাও ওর কিছু আর জিনিস দিয়ে দাও তারপর আমি গিয়ে ওখানে দিয়ে আসবো সবাই ওখানে অনেক ইয়ে আছে ও সবাই জিনিস তা পানি দিয়ে ফেলে চলে গেছে, ও ওখানে ঘর থর পানি দিয়ে ডুবে গেছে সবাই অনেক আহ

বলে ঠিকাছে, তবে কি করে মেয়েটা বলছে ঠিকাছে তুমি যাও আমি রান্না করে তোমাকে ডেকে নেবো, বলে বড়ো বড়ো পুয়া বানায় পুয়ায় অনেক পয়সা টা ঢুকিয়ে ঢুকিয়ে পুয়া রান্না করে দে নাকি ও বুঝতে পারবে না, যদি ও পুয়া তা খাবে ওর দিয়ে পয়সা বার হবে, পয়সা দিবো তো আমার স্বামী যেতে দেবে না ও অনেক চালাকি করে এ এত এত পুয়া বানায় ওর মধ্যে খুব পয়সা টা ঢেলে ঢেলে তেলে ভেজে নেয় এবার ভেজে

বলছি আমি রান্না করে দিয়াছি এবার তুমি নিয়ে যাও আমার বাড়িতে দিয়ে আসো, বলেছি ঠিকাছে এবার ও বলছে এত রান্না করেছো এত ভারী কেন লাগছে, সব ভারী ভারী লাগছে ও কি ও তো জানে না, এর মধ্যে সবাই পুয়া মধ্যে ইয়ে আছে পয়সা ভরা আছে ও বুঝতে পারছে নিশ্চই তো কিছু দিয়েছে আর মধ্যে তাই জন্য

ভাই অনেক খুশি হয়ে যাবে যে আমি কেতুক জিনিস পাঠিয়েছি ওকে তারপর ও অনেক ওর ভাই টা নিজের বোনের ঘরে চলে যায় বোনকে সবাই জিনিস দিয়ে দেয় শুনেছি ওর ব্যবহার টা অনেক খারাপ আছে, আমি নিজের বৌ কে বলেছি তুই জল তাড়াতাড়ি রান্না করে কিছু দে আমি নিজের বোন কে দেব বলবো তো দিতে না তাই জন্যই আমি বলেছি তোর মার্ জন্যে রান্না করে ভালো করে দে, তেখ কেত কিছু দিয়েছে বলে হ্যা এত জিনিস দিয়েছে হা তবে ওর ছেলে মেয়ে অনেক খিদে লেগেছিলো তো ওর ও কানছিলো তো, বলেকি দে দে ওকে খেতে দে তো সবাই জিনিস টা খুলিয়ে খুলিয়ে ওর দুজন কে পুয়া বার করে দেয় কি ওর ছেলে মেয়ে খেয়ে খেয়ে বলছে মা এখানে থেকে পয়সা বার হচ্ছে ওরে হ্যা এ তো দেখছি মানে সবে পুয়া তা ছিড়ে ছিড়ে দেখছে ওটা ভাজা আছে ভেতরে পয়সা ভরা ভরা আছে, বলছে দেখো কি চতুর আছে আমার বৌ হ্যা ও বলছে তোমার মার এরকম অবস্থা আছে তাই জন্যে ও ওটা এই এরকম পুয়া মতন ভেতরে পয়সা ঢেলে ভেজেছে যে আমি যদি জানতে পারবো না যে ঠিকাছে ওর বোন তো অনেক খুশি হয়ে গেছে এর পয়সা ভি আছে খাবার ভি আছে আমার জীবন তা ভালো করে চলে যাবে তারপর ওই স্বামী টা বলেছে ঠিকাছে তুই ভালো করে থাক, যদি কিছু লাগবে ত আমাকে তুই বলে দিবি তার সঙ্গে পাঠাবি আমি বুজে নেবো ঠিকাছে ও বোন দিয়ে ভালোকরে ঘর দিয়ে চলে যায়, নিজে বাড়ি দিয়ে এসে তবে ও বলছে

বলে অনেক দিন হয়েগেছে চলো মা এর কাছে নিয়ে চলো, আমি দেখা করবো, অনেক দিন হয়েগেছে মা এসেছে না, বলে ঠিকাছে নিয়ে আমি যাবো ওকে এখন বলছে কালকে নিয়ে যাবো পরশু নিয়ে যাবো, যেতে চাচ্ছে না, বলে কি ব্যাপার আমার মার জন্য নিয়ে যেতে যাচ্ছে না, আমার মা ভি আসা যাওয়া করছে না স্বামী কে বলেছি না নিজেই

কবে বার এসেছিলো? বলে হ্যা একটু দিন পরে আমি তোমার বাড়িতে বার এসেছে তোমাকে অবস্থা খারাপ আছে বলে নাতো এখানে কিছু বার এসেছিলো না, বলে হ্যা নিশ্চই এসে ছিল তারপর তো আমি তোমার জন্য অনেক কিছু ভেজে ভেজে জিনিস তা মধ্যে পয়সা ঢেলে ঢেলে ভেজেছিলাম আর তোমাকে সবাই পাঠিয়েছিল বলে না আমি তো কিছু পেয়েছি তো না, মানে কি ব্যাপার, ও বুজেনিয়েছে কিছু ত ব্যাপার আছে আমার স্বামী মিথ্যে কথা বলে

কি ব্যাপার আছে ওকে কাকে পাঠিয়েছে এত জিনিস আমার সব লস করে দিয়েছে এত দিন ধরে আমি সব জমা করছিলাম সব দিয়ে দিয়েছি মার জন্যে ও আমাকে আমাকে বেয়াকুফ বানিয়ে কাকে দিয়ে দিয়েছে তারপর ও বাড়িতে গিয়ে নিজের স্বামী কে জিজ্ঞেসা করছে বলে তুমি কোথায় গেছিলে মানে আমি তো নিজের মার কাছে গেছিলাম ভেদ করতে আলাপ করতে আবার আমাকে সত্যি সত্যি বলো তবে

বোন কে বলছে তো তুমি নিজে বোন , তুমি নিজে বোন কে বললে তুমি দিতে না নিজের মা জন্য বলেছি তো তুমি ভালো করে রান্না করে দিয়েছ তাই জন্যে বলে কি সর্বনাশ আমার অনেক টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, তোমার বোনকে আমি সারা জিনিস পাঠিয়ে দিয়েছি, বলে ওর ভাগ্য ছিল ওকে পেয়েছি তো তুমি তো মিথ্যা কথা বলেছো যা আমি বলেছি কি করবি, বলে ঠিকাছে, আবার কিছু হবে না তারপর আমি তোমাকে জেনে দেব আমি কি জিনিস বলে ঠিক আছে এবার অনেক দিন পর ওর বলছে অনেক দিন হয়ে গেছে তোমার বোন আসেনি, যায় বোন কে নিয়ে আস না, একটু এখানে থাকবে খাওয়া ধাওয়া করে ভালো করে থাকবে বলে কি ব্যাপার আমার বোন কে অনেক বলছি আসা যাওয়া আসা যাওয়া করছে না ওকে ডেকে নাও বলছে রোজ বলছে ওকে আজকে নিয়ে এস বলছে কালকে নিয়ে আসো বলে না আজকে তো তোমাকে আনতেই হবে তুমি নিজের বোন কে নিয়ে আসো বলে কি ব্যাপার আছে আজকে সব সময় আমার বোনের বোনের কথা বলে যে বোন কে নিয়ে আসো বোন কে নিয়ে আসো ঠিকাছে আমি তোমার তোমার কথা টা শুনে নেবো তোমার বোনকে আজকে আমি নিজের বোনকে নিয়ে আসবো ও বোনের কাছে বসে বলছে তোমার বৌদি টা বলছে অনেক দিন দিয়ে কে তুমি ননদ কে নিয়ে এস অনেক খাতির খুঁটির করবে তোমার, বলছে কি ব্যাপার আছে? কিছু ভালোতো যদি আমার মধ্যে রাগ করবে ওই জিনিস টা মার জন্যই পাঠিয়েছিলাম আর আমাকে দিয়েদিয়েছিলে তার জন্যে না না এরকম হবে না, তুমি এটা বুজতে পারছোনা ও ভালোই আছে চলো আমার সঙ্গে বলে ঠিকাছে ফির ওর অবাক করে হটাৎ করে ওকে বলছে কে যদি কিছু আর করবে নাকি

দুতিন ঘন্টা পরে এসে যাবি বলে ঠিকাছে তারপর ও বলছে ঠিকাছে যাচ্ছি আহ জলে যায় ও কি করে অনেক জ্বালায় পরে করে ও নিজে যে ওকে তো ওকে কি বলতে পারে ও নিজে শাশুড়ি কে গিয়ে বলে তোমার মেয়ে অনেক তোমাকে আজকে ডেকেছে বলছে আজকে অনেক জিনিস রান্না করেছি তুমি চলো আমার বাড়িতে বলে কি ব্যাপার এত তাড়াতাড়ি কিসের বলে হ্যা আমাকে বলেছিলো আজকে আমি তোমার মা কে ডেকে দিচ্ছি অনেক দাওয়াত করবে তো, বলে কি ব্যাপার আছে বলে ঠিকাছে তবে আমার মেয়ে ডেকেছে তো নিশ্চয়ই তো কিছু ভালো হবেই তাই জন্যই মেয়ে শাশুড়ি ready হয়ে নিজের জামাই আর সঙ্গে যেতে তৈয়ার হয়ে যায় এবার

তার পর ওর সঙ্গে চলে যায় ও ওর সঙ্গে ready করে চলে যায় ওকে তৈয়ার করে ওকে তৈয়ার করে ওর সঙ্গে যায় এবার ওর বৌ টা তৈয়ারি করছে আজকে আমার ননদ আসবে ওকে খুব ভালো মজা চকাবো কেন কি ওই আমাকে আমার সঙ্গে যা করেছে আজকে আমি ওকে খুব ভালো করে মজা চাকাব তারপর ওকে ঠিকাছে এবার আমারা ওর সঙ্গে একটা ভালো কাজ করবো তো ওর সঙ্গে জন্যে বলি যদি ভেতরে ঢুকবে আমি গরম গরম বড়ো ডেকচি মধ্যে গরম পানি করে দিয়েছি এবার ও ভেতরে ঢুকবে আমি গরম পানি টা ওর উপরে ফেলে দেব ওর মধ্যে ফেলবো ওর ওটাই জলে যাবে ওর বদন তা জলে যাবে ওর ওটা তারপর বুজতে পারবে আমার পয়সা খেয়ে ওকে কত ভালো লেগেছে ওকে মজা চাকাতে জন্যে ওকে ওর জন্যে বড় বড়ো বড়ো হাড়ি দিয়ে গরম পানি করে যদি আমার মেয়ে তারপর ওকে ওর মধ্যে উপরে আমি গরম গরম জল ফেলে দেব ওর body তা জ্বলবে তারপর ও বুজতে পারবে কি কি ব্যাপার যা ওর স্বামী টা টন টন গাড়ি দিয়ে নেমে ওকে মা কে বলে আপনি উপরে যান আমি আসছি ও নিজে টম টম গাড়ি তা লাগানোর জন্যে ওর মা কে নেমেছে ওর মা তা নতুন শাড়ি পরে সিঁড়ি উপরে দিয়ে চলছিল ওর উপরে গরম হাড়িটা পানিটা জলটা ওর উপরে এ ফেলে দেয়, ও চেঁচামেচি করছে ও কি সর্বনাশ আমার উপরে গরম জল তা ফেলে দিয়েছো কি চেল্লাচিল্লি করছে, ও হয়তো আমার মায়ের আওয়াজ আছে তারপর ওটা হটাৎ করে তাড়াতাড়ি নিচনে নেমে নিজে দেখে নিজের মা কে জেলিয়ে দিয়েছে মা কে জেলিয়ে দিয়েছে তারপর ওকে

ওর ননদ ভেতরে ঢুকছে ওর স্বামী ভেতরে ঢুকছে বলে ও কি ব্যাপার তুমি নিজে আমার বোন কে ডেকেছো আমি ওর দাওয়াত করবো আর তুমি আমি তোমার জেনে জানি যে তুমি নিশ্চই কিছু ঘটনা ঘটাবে তাই জন্যই আমি নিজের বোনকে না তোমার মা কে ডেকেছি আর ওই হয়েছে তুমি নিজের মা কে গরম জল টা ফেলেছ এরকম এ যা কার সঙ্গে যা খারাপ করবে ও নিজেই খারাপ হবে, বলে এটা তোমার idea ছিল তুমি আমাকে বলেছো আমি তোমার মা কে ডাকতে যাই যাচ্ছি আমি তুমি আমার মা কে ডেকে দিয়েছো এবার তোমার সঙ্গে খারাপ হবে অনেক রাগ করবে, বলে হা ওর ননদ বুজে যায় আমার সে তো dangerous আছে আমাকে ডেকেছো গরম জল টা আমার আমার জন্য ready আঁকড়ে রাখা ছিল আমি যদি পয়লা এসেযেত তো আমারে আমার উপরে ফেলে দিতো ওর স্বামী অনেক রাগ হয়েছে তুমি তো অনেক ইয়ে আছিস তুই আমার বোন গো দেখতে পারছিস না, তুই সব সময় আমার বোন কে এরকম এরকম করিস আর তোর নিজের মা কে হয়ে যায় বলে হ্যা তোর সঙ্গে অনেক ঝগড়া করে নিজের মা সাথে নিজের বাড়ি চলে যায় ওর বৌ তা বলে আর তোর সঙ্গে থাকবোই না আমি নিজে স্বামীর বেশ ঝামেলা করে নিজের বাড়িতে চলে যায় তারপর ওকে তারপর ও ওকে নিজের বোন সঙ্গে ও থেকে যায় ওর বোয়া টা ওকে নিয়ে চলে যায়, মা কে নিয়ে চলে যায় মা কে নিয়ে চলে যায় নিজের বাড়িতে ওর ভাই ওর ভোজাই টা ওকে অনেক কিছু বলে, বলে তুই এরকম আছিস তুই নিজের মা কে জেলে দিয়েছিস এটা কেও করে? বলে না আমার স্বামী আমার সঙ্গে মিথ্যে কথা বলেছিলো কে আমি নিজের বোন কে নিয়ে আসি তাই জন্য আমি তাই নিজের এইকে নিয়ে এসেছিলো আর আমার মা কে ডেকে নিয়ে এলো তাই জন্য এরকম হয়ে গেছে বলে হ্যা, যুই ও তো আমার ননদ আছিস আমি তো তোকে সঙ্গে এমনি করি না ওর বৌদি বলছে তুই নিজের ননদ আর সঙ্গে করিস তোর তো অভ্যেসই খারপ তুই যদি সবার সাথে খারাপ করবি তো তোমার সাথে কি কিছু ভালো হবে? ও বলে জীবনে ভালোহবে না ও নিজের ভাবি ওকে রাখতে চায় না বলে তুই দোকানে গিয়ে আছিস তুই আগে বাড়ি দিয়ে বার হো, ওর ভাবি চুপ করে দাঁড়িয়ে আছে, বলে হ্যা তুমি ঠিকবলছো আমার বোন খারাপ আছে আমার মা কে জ্বলিয়ে দিয়েছে, আর নিজের বাড়িতে ডেকেছে জ্বলিয়ে দিয়েছে ও ভি রাগ করছে ওর সাথে তো ওকে বাড়িতে বার করে দেয় ও থাকতে দি না দেয় না তারপর ও কি করবে আমাকে নিজের বাড়িতে ছেড়ে এসেছি আমাকে নিজের ভাই আর বৌদি রাখতে চাইছে না আমি কি করবো মা তো জলে গেছে মা তো কিছু বলবেও না তারপর আমি কি করে আমার এই কপাল তা খারাপ এবার অনেক কানচে ভাবছে আমি যাবো তো কোথায় যাবো আমাকে যদি যাওয়া হয় আমি নিজে স্বামী দিয়ে ক্ষমা চেয়ে ওখানে থাকতে হবে তাই জন্যে ওই ভয় খেয়ে যাচ্ছে যে আমাকে যেতেই হবে ও নিজের বাড়িতে চলে এসেছে যে নিজের স্বামী দিয়ে ক্ষমা চায় কে আমার জন্য হয়েছে আর আমি কখন জীবনে করবো না আমার নোনদেবী ও ক্ষমা চায় ও ননদ তা ভাই কে অনেক বোঝায় কে ঠিকাছে ওকে মাফ করে দাও আহ ওকে ক্ষমা করে বাড়িতে রাখে দাও ঠিকাছে তাই জন্যই ওকে ছেড়ে দেয় ঠিকাছে এবার ও বাড়িতে থাকো আবার আমার বোনবী এখানে থাকবে ও কোথাও যাবে না, বলে ঠিক আছে কিছু বলবনা আমি বোন ক ভি রাখতে জন্যে ready তৈয়ার হয়ে যায় আবার সব ভালোকরেই থাকে আবার ও কিছু বলছে আমি কিছুকি করবো তো আমার স্বামী নিজে দিয়ে আমায় বাড়িতে বার করে দেবে আর আমার ভাই আর আমার ভজাই তো আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না, তবে যা হয় এখানে যা হয় ওরকমই থাকতে হবে, ও নিজের ননদ কে একটু ও ভালোবাসায় না ও সব সময় ওর সঙ্গে কিছুনা কিছু খারাপ করতে চায় ওর ছেলে মেয়ে কে ওর মামা টা school এ admission করিয়ে দেয় তাতে ও নিজের পড়াশুনা করবে ভালো করে আর বাড়িতে থাকবে তো ওর মামী সব সময় কিছুনা কিছু বলবেই তাই জন্যে তারপর ওকে দিয়ে দেয় ও school এ দিয়ে দেয়

এরকমই তারপর এরকম চলছিল ভালো করে সবাই জী জীবনটা ভালো করেই চলছিল তার সাথে কিছু ঘটনা ঘটেনি এবার সব ভালো করে একসঙ্গে থা থেকে যা আবার জীবন টা ভালো করে ওর মেয়ে টা গান্ধীজির আবির্ভাব ও নতুন অধ্যায়। উনিশশো উনিশ খ্রিষ্টাব্দ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এই অধ্যায়ে এই অধ্যায়ে মহাত্মা গান্ধীর জাতীয় কংগ্রেস তথা ভারতীয় জাতীয় মুক্তি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তার আগমনে ভারতীয় রাজনীতি এক নতুন রূপ পরিগ্রহ করে। রাজনীতিতে তিনি ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তের বৈঠকখানা থেকে দরিদ্র কৃষক ও শ্রমিকের দীন কুটির, কৃষিক্ষেত্র ও কুটির কলকারখানায় পৌঁছে দেন। তিনি তাদের কাছের মানুষে পরিণত হন। তিনি হলেন প্রথম ভারতীয় নেতা যিনি জাতীয় মুক্তি সংগ্রামে জনগণের ও ভারতীয় বিভিন্ন গোষ্ঠী তথা শ্রমিক, কৃষক পুঁজিপতি, ছাত্র, আইনজীবী, অন্যান্য বৃত্তিজীবী গোষ্ঠী ও মহিলাদের একত্রিত করে ভারতীয় মুক্তি আন্দোলনকে যথার্থ জাতীয় আন্দোলন ও গণ আন্দোলনে পরিণত করেন। পূর্ববর্তী নেতৃবৃন্দের মতো কোনো তার কর্মপ্রয়াস কেবলমাত্র আইনসংগত বা সাংবিধানিক আন্দোলনের মধ্যেও সীমাবদ্ধ রাখেননি। সরকারের বিরুদ্ধে তিনি প্রত্যক্ষ সংগ্রাম শুরু করেন। তার নেতৃত্বে ভারতীয় জনসাধারণ বীর্যবান ও নির্ভীক দেশপ্রেমিকে পরিণত হয়। তারা অকুতোভয়ে ইংরেজ ও সরকারের লাঠি ও গুলির মোকাবিলা করে। তার প্রভাবেই ব্রিটিশ শাসন সম্পর্কে জনমনে প্রবল ঘৃণা সঞ্চার হয় এবং দেশবাসী সরাজ লাভের উদ্রগ্য বাসনায় উদ্বেল হয়ে ওঠে। জওহরলাল নেহেরু তার আত্মজীবনীতে বলেছেন যে, গান্ধী চিন্তার সারকথা হলো অভয়। বিপ্লবীদের সঙ্গেও তার আদর্শগত পার্থক্য ছিল। ইংরেজি অপেক্ষা দেশীয় ভাষার আকর্ষক উম সাধুসুলভ মাধুর্য, সত্যনিষ্ঠা ও ধর্মীয় গ্রন্থের প্রতি আগ্রহ ভারতীয় জনসাধারণ এবং আদর্শবাদী তরুণ মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের তার প্রতি আকৃষ্ট করে। কেবলমাত্র ইংরেজদের অর্থনৈতিক অধীনতা বা বরং তিনি দেশবাসীকে সর্বপ্রকার শোষণ থেকে মুক্ত করতে চেয়েছিলেন। তিনি উপলব্ধি করেন দরিদ্র নিরন্ন গ্রামবাসী ও মহামারী কবলিত হতশ্রী গ্রামগুলিতেই ভারতে প্রাণশক্তি নিহিত আছে। তাই তার গ্রামবাসীর দুঃখ-দুর্দশা মোচনের দাবিই হলো ভারতের প্রকৃত দাবি। হিন্দু, মুসলিম ঐক্যের পক্ষে অস্পৃশ্যতার বিরুদ্ধে আপসহীন সংগ্রাম এবং নারীর সামাজিক মর্যাদার উন্নয়ন, মাদক বর্জন, চরকা ও খাদির মাধ্যমে অর্থনৈতিক পুনরুজ্জীবন

তাকে কেন্দ্র করে তার নেতৃত্বে মতাদর্শে জাতীয় আন্দোলন পরিচালিত হয়েছে। এই কারণে এই যুগ গান্ধী যুগ নাম পরিচিত। মোহনদাস করমচাঁদ গান্ধী আঠারোশো উনসত্তর খ্রিষ্টাব্দের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে এক নিষ্ঠাবান বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন। মা পুতলিবাই ছিলেন ধর্মপ্রাণা মহিলা।

এবং ধর্মীয় ব্যাপারে উদার হন। আঠারোশো অষ্টাশি খ্রিষ্টাব্দে তিনি লন্ডনে যান। আঠারোশো একানব্বই খ্রিষ্টাব্দে ব্যারিস্টারি পাশ করে ভারতে ফিরে আসেন। বোম্বাই হাইকোর্ট ও গুজরাটের রাজকোর্টে তিনি কিছুদিন আইন ব্যবসা করেন। কিন্তু তাতে বিশেষ সুবিধা করতে পারেননি। জীবিকার অন্বেষণে প্রায় দশ হাজার ভারতীয় শ্রমিক ও ব্যবসায়ী গান্ধী আফ্রিকায় বাস করতেন। বর্ণবৈষম্যের কারণে এই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের কোনো এই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের অর্ধ বর্বর এশীয় বলে অভিহিত করা হতো। তাদের কোনো ভোটাধিকার ছিল না। তাদের প্রত্যেককে পৃথকভাবে সরকারের কাছে নাম নথিভুক্ত করতে হতো। এবং বিশেষ কোনো এক ধরনের কর দিতে হতো। তাদের কোনো ভালো জায়গায় বসবাসের অধিকার ছিল না। ঘিঞ্চিত ও অস্বাস্থ্যকর এলাকায় তাদের বাস করতে হতো। ফুটপাতের ওপর দিয়ে হাঁটার অধিকার ছিল না। এমনকি রাত্রি নটার পরেও তাদের ঘরের বাইরে যাওয়ার আইন ছিল না। এছাড়া পরবর্তীকালে ভারতীয়দের ওপর আরো অপমানজন ধরনের বিধিনিষেধ আরোপিত হয়। এইসব অনাচার দূর করার উদ্দেশ্যে গান্ধীজি ভারতীয়দের সংঘবদ্ধ করে natal indian national congress গঠন করে এবং সম্পূর্ণ অহিংসপথী। সেখানে এক আন্দোলনের সূচনা করেন। শেষ পর্যন্ত আন্দোলনের চাপে ঊনিশশো চৌদ্দ খ্রিষ্টাব্দে সরকার indian relief act বা ইন্ডিয়ার রিলিফ আইন পাস করলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। বলা বাহুল্য, সম্পূর্ণ অহিংস উপায়ে পরিচালিত এই আন্দোলন শক্তিশালী শাসকের বিরুদ্ধে তিনি জয়যুক্ত হন এবং তার অহিংস কর্মপন্থা শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার বলে স্বীকৃত হয়। গান্ধীজি পরিচালিত এই আন্দোলনের নাম সত্যাগ্রহ। বিখ্যাত ইংরেজ লেখক রাস্কিন বন্ড শেষ পর্যন্ত

করেন এবং সত্যাগ্রহ এক অভিনব নীতি কৌশল। সত্যাগ্রহের মূল ভিত্তি হলো মূল ভিত্তি হলো সত্য ও অহিংসা। সত্য ও অহিংসার ওপর প্রতিষ্ঠিত অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত সংগ্রামকে তিনি সত্যাগ্রহ বলে ব্যাখ্যা করেন। তিনি বলেন শত্রুর প্রতি যে মানুষ ঘৃণা বা বিদ্বেষ পোষণ করে না বা কোনোভাবে শত্রুকে আঘাত করে না, সেই মানুষই যথার্থ সত্যাগ্রহী। তার মতে সত্যগ্রহ হলো আত্মার শক্তি বা প্রেমের শক্তি। তার মতে, সত্যগ্রহী অহিংস, অসহযোগ ও আইন অমান্যের দ্বারা শান্তি সম্পূর্ণভাবে অনাচারের প্রতিবাদ করেন। সে কখনোই হিংস্র হয়ে উঠবে না। মুখ বুজে সব অত্যাচার সহ্য সহ্য করে। অত্যাচারীর হৃদয়ের পরিবর্তন ঘটানো বা অন্তরে শুভ বুদ্ধির জাগরণ ঘটানোই হলো সত্যাগ্রহের উদ্দেশ্য। দক্ষিণ আফ্রিকার গান্ধীজি পরিচালিত আন্দোলনের তাৎপর্য লক্ষ্য করা যায়। প্রথমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় সকল প্রকার প্রবাসী ভারতীয়কে ঐক্যবদ্ধ করে সংগ্রামে অবতীর্ণ হযন। বলা বাহুল্য, এটা তার সাংগঠনিক দক্ষতার পরিচায়ক। দ্বিতীয়ত, তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের সংস্পর্শে আসেন। এর ফলে তার একটি ভারতীয় দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। তৃতীয়ত, ডক্টর জুডিথ ব্রাউন বলেন যে,

দক্ষিণ আফ্রিকাতেও তার রাজনৈতিক জীবনের সূচনা এবং এই সংগ্রামের মাধ্যমে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করেন। পরবর্তীকালে তার পাথেয় হয়। দক্ষিণ আফ্রিকায় তাকে সংগঠক, সাংবাদিক, প্রচারক, অর্থসংগ্রহক ও নেতা হিসেবে তুলে ধরেন এবং দক্ষিণ আফ্রিকায় পরীক্ষিত অহিংস আন্দোলনের পদ্ধতি পরবর্তীকালে তিনি ভারতে প্রয়োগ করেন। পঞ্চমত, দক্ষিণ আফ্রিকার আন্দোলনে বহু নারী অংশগ্রহণ করেন। এর ফলে তিনি উপলব্ধি উপলব্ধি করেন রাজনৈতিক ক্ষেত্রে নারীদের বিশেষ ভূমিকা আছে এবং ওই আন্দোলনের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীকালে তিনি ভারতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্বে প্রতিষ্ঠিত হন। ডক্টর ইস আর মেহেত্রার মতে, গান্ধীজি ছিলেন ভারতীয় সংগ্রামে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় উপহার।